এই ছবিটিতে আমরা একটি ছোট্টো মন্দির দেখতে পারছি ।

এই মন্দির টির রং গেরুয়া এবং আশেপাশে একটি এলাকা রয়েছে। সম্ববত এই মন্দিরটি একটি পাড়ায় অবস্থিত ।

এই ছবিটিতে আমরা দেখতে পারছি একটি বড়ো মার্কেট -এর --

নদী পাহাড়ী অঞ্চলের একটি নদী এবং নদীটির যথেষ্ট স্রোত রয়েছে দেখে বোঝা যাচ্ছে এবং দূরে আমরা দেখতে পাচ্ছি--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি পাড়ে সম্ভবত কোনো জলাশয় বা কোনো নদীর পাড়ে।

এবং তার সামনের দিকে অনেক সবুজ ঘাস রয়েছে এবং অনেক নোংরা টোঙরা ফেলা রয়েছে একটি কারখানার সাইড -এ যেরকম থাকে।

টিলা বা পাহাড়ে কিছু মানুষ ট্রেকিং করে উঠছে | এবং একটি মানুষ ওপরে গিয়ে ছবি তুলছে আরেকটি মানুষ নীচে দাঁড়িয়ে রয়েছে এদের ।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি পুরোনো মন্দির ।

প্লেন -টি খুবই সুন্দর দেখে বোঝা যাচ্ছে এবং--

এই ছবিটিতে আমরা একটি বড়ো রাস্তার ছবি দেখতে পারছি বিভিন্ন সেখান থাকে বিভিন্ন মানুষ যাতায়াত করছেবিভিন্ন আশপাশে বিভিন্ন বাড়ি রয়েছে এবং ছোট থেকে বড়ো বাইক সাইকেল অটো টোটো বিভিন্ন যেটা বিভিন্ন যানবাহন যাতায়াত করছে।

সুন্দর মাঠ রয়েছে এবং সবুজ অরণ্য রয়েছে | সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ ছবি আমরা দেখতে পাচ্ছি | যেখানে নদী মাটি অর্থাৎ স্থল এবং আকাশের মিলন হয়েছে।

সেই স্কুল -এর ছাত্রছাত্রীরা সাইকেল পার্ক করেছে সাইকেল রেখেছে এবং দূরে একটি বাইক ও যাচ্ছে দেখতে পাচ্ছি। একটি গ্রামঞ্চলের স্কুল যেরকম হয় সেইরকম আমরা দৃশ্য দেখতে পারছি।

নামানোর জন্য পরপর দাঁড়িয়ে আছে এবং আশেপাশে খুব সুন্দর করে যত্ন করে সাজানো রয়েছে একটি বাগান একটি অর্থাৎ পুরো পরিবেশটি খুব যত্নসহকারে মেইনটেইন করে রাখা রয়েছে।